বেল পাতা একটু একটা তিনটের মা~ মধ্যে একটা দিলেও হবে অনেকে বাবাকে শিব চতুর্দশীতে একটা গল্প শুনেছিলাম আহ সেই একটা বেদ মাথায় মানে কোথায় যাচ্ছে তার শিবের মাথায় বেল পাতা মানে মরমর করে যাচ্ছিল এই শুকনো বেল পাতা বাবার মাথায় পরেছিল তাতেই বাবা

সারাদিন উপোস ছিল কোনোকিছু শিকার করতে পারেনি । তো যখন গাছের তলাতে শিবলিঙ্গ ছিল আর উপরে শিব বসেছিল মানে তাক করেছিল কিছু একটা শিকার করবে বলে পাতা ঝরে ওই শিবঠাকুরের মাথায় পরেছিল তারপরে কৃপা হয়। হ্যাঁ হ্যাঁ সেই গল্প অনুযায়ী এখন সবাই কী করে সব সময় তো বেল পাতা এই ধর বৈশাখ মাসে ভাল বেল পাতা এইবার নতুন বেল পাতা এবার হবে। এখন তো আর শুকনো শুকনো বেল পাতার গাছে তিনটে পাতা থাকে না ঝরে যায় এখন তুমি যেরকম পাবে সেরকম দিলেই বাবা বাবার বেল পাতাতেই সন্তুষ্ট হয় বেশি বাবার বেল পাতা দেবে। এইবার বাবার মাথায় যা ফুল বাবা অপরাজিতা ফুল দিলে ভালো আমার গাছে একটা দুটো অপরাজিতা হয় আমি দিই এ আমি কেনা ফুল অত ব্যবহার করি না কেননা আমার ঠিক পছন্দ হয় না গাছ গাছড়া আর কোথয়ি পাব? তো গাছে দুটো ফুল পাই সেই ফুলই আমি বেশি ব্যবহার করি আহ ভালো লাগে ও যখন হ্যাঁ যখন বড় করে পুজো টুজো হয় তখন হয়তো ফুল কিনে আনা হল। ওই বাড়িতে যেটুকু দুটো চারটে ফুল হয় ওই নিয়েই বাবাকে দি বাবাকে ডাকি তারপর বাবার সেবা দিই বাবা তে বেশি সন্তুষ্ট হন। হ্যাঁ আমরা ফলমূল যোগাড় করতে পারি না নকুল দানা বাতাসা হ্যাঁ তারপরে আতপ চাল এবার আতপ চাল দিলে গোটা আতপ চাল দিতে হবে তুমি তো চারটে পাঁচটা আমি পাঁচটা গুনে গুনে দিতাম বেশি সময় লাগত।

এ গোটা চাল নকুল দানা বাতাসা একটু মা মানে বাবার প্রসাদের থালায় একটু ফুল ফুল থাকলে একটু ফুল দিই এবার বাবাকে দিয়ে সামনে বাবার এক glass জল এইসব বাবার বাবার কিন্তু তুলসি পাতা চলে না হ্যাঁ বাবা কিন্তু বেল পাতাতেই হ্যাঁ বাবার কাছে তুলসি পাতা বাবার তুলসির সঙ্গে খুব ঝগড়া আছে। বাবা তুলসিকে বাবা তুলসিকে পছন্দ করেন না ওইজন্যে বাবার তুলসি পাতা থাকলে হবে না কিন্তু সেটা খেয়াল রাখতে হবে নারায়ণ তুলসি পাতা ব্যবহার করে আমার নারায়ণ ও আছে। আমি ভালো করে চন্দন ঘষে তুলসি পাতাটা একভাবে চন্দনে দিয়ে বা নারায়ণের চরণে দিইও তা এমনিতেই সন্তুষ্ট হন আহ ঐযে বললাম না আমি ফুল ফুল অত পাই না। আমি ওই তুলসি পাতাই বেশি দিয়ে পুজো টা করি। এর যেসন ফুল পাই সেদিন তেমন এইরকম করি তারপরে বাবাকে জানাবে বাবা আমি তো কিছু জানি না। আমি তোমার সম্মুখে কিছু নিবেদন করেছি তুমি গ্রহণ কর বাবা। আমার পুজোয় তুমি সন্তুষ্ট হও আমার দোষ ঘাট ভুলত্রুটি সব ক্ষমা করে দাও। বারবার বলবে আহ তারপর জল ঢালতে হয় বাবার মাথায় হ্যাঁ।

আহ সব সময় তো সব জায়গায় ধরে নাও গঙ্গার জল পাওয়া যায় না সেক্ষেত্রে আমরা ওই যেখানে যেমন সেখানে তেমন বাবা তো বলেই মা স্বাগতা তো বলেই দিয়েছে যেখানে যেমন সেখানে তেমন তা আমরা সেখানে তেমন পাব কোথায় গঙ্গার জল টাংকির জল ব্যবহার করি পাব না তো এর এখানে পুকুর টুকুরো তো এখন কোথাও বেশি নেই। যে পুকুরের জল এনে দেব তাও তো শুদ্ধ নয় এই কলের জলই দিই। কলের জল বাবার বাবাকে বা সব ঠাকুরকেই ওই কলের জলই খেতে দিই কলের জলই বাবা তারকনাথের মাথায় ঢালি ওই বাবা তারকনাথের মাথাই জল এক ঘটি নেবে মাঝারি ঘটি। যাদের যেমন ঘটি থাকে। ঘটি নিয়ে তাতে সিদ্ধি মধু ঘি ফুল থাকলে ফুল একটু দিয়ে এইবার দেখ আমরা রোজেই পুজো করি আমরা সিদ্ধি ঘি মধুটা ঘরে রেখেছি। সিদ্ধি টা আছে ওই তিনরকম দিয়েই বাবার মাথায় জল ঢালি এইবারে কোনো পুজো যেমন ধর শিব চতুর্দশি বা এই ষষ্ঠি আসছে তখন একটু দুধ দই হ্যাঁ এবার দুধ দই কাঁচা কাঁচা দুধ এর একটু দই পাঁচরকম কাঁচা দুধ দই ঘি মধু সিদ্ধি আমি এটাই দিই এ রকম মানে কোনো বিশেষ দিনে আর রোজ পুজো করতে গেলে ওই তোমার সিদ্ধি ঘি

জলেতে দিয়ে বাবার মাথায় জল ঢেলে মন্ত্র বলি একটা মন্ত্রটা কী মন্ত্র কী বলবো তোমার কী মনে থাকবে?

দেখ আমার আহ বলি রোজ কিন্তু বলার সময় যদি ভুলে যাই তালেই মুশকির হয়ে যাবে। মনে আছে সেইটুকুনই বল। আমি এই মন্ত্রটা বলি পদ্মা শিনং সমন তক কৃত্তিং বসনং বিষ্মাদং বিশ্ব বিজং ত্রি নেত্রম।

ওম নম শিবায়ও ওম নম শিবায় বুঝলে এবার হাত দিয়ে হ্যাঁ আমি তো আমার বলতে বলতে পেরেছি সবই বাবার ইচ্ছা নাহলে অন্য সময় না কাউকে বলতে গেলে আবার ভুলে যাই। আহ সেই ঠাকুর চাইলে হবে না চাইলে হবে না। হ্যাঁ এরকম বলে আবার শিব পুজো করে আবার শাখ বাজাতে নেই। হ্যাঁ এর শিব পুজো করে বলে শাখ বাজাতে নেই। ওইজন্য আমি আর শাখ বাজাই না। নারায়ন লক্ষি নারায়ন পুজো করলে শাখ বাজানি লক্ষি নারায়নের পুজো করি যেহেতু আমি শিবঠাকুরের একটু ভক্ত আছি শিব ঠাকুরের পুজোটাই আরকি এই পুজো করে শিব ঠাকুরের পুজো শেষে করি ওই জন্যে আর শাখ টাখ বাজাই না। পণাম করে মনের কথা বলে সেই রকম করেই পুজো করতে হয় মন দিয়ে করবে মনটাই আসল মন দিয়ে ঠাকুরকে ডাকবে ভক্তিটাই আসল তুমি কী ঠাকুর কী দেখে ঠাকুর দেখে তুমি কতটা ঠাকুরকে মানে যত্ন করছ কতটা ভক্তি করছ তুমি কী দিচ্ছ সবই তো ঠাকুরের তোমার আর কী সবই তো ঠাকুরের সবই তো ঠাকুর দেয়। তোমার কিছুই না তুমি শুধু কি দিচ্ছ কেমন দিচ্ছ কেমন মন তোমার তুমি মানুষকে ভালোবাস ঠাকুরকে দিতে ভালোবাস সেটাই ঠাকুর দেখে এটাই কথা। আর তুমি এমনিই তো সকালের পুজোটা তো আহ জানলাম সন্ধ্যে বেলাতে যে পুজোটা কর সেখানে কী কোনো মন্ত্র আছে? না সন্ধ্যেবেলা আমি একটা ওই দিতে দিতে একটা দা মন্ত্র বলি ঠাকুরের আরকি স্তব নারায়নের একটা স্তব বলি আহ হ্যাঁ হ্যাঁ মনে আছে আর সকাল বেলা তো আমি স্নান করে আগে ঠাকুরের আমি অষ্টতর শতনাম টা করতে করতে ঠাকুরের যোগাড় করি সন্ধ্যে বেলা আবার ভাত তাৎ খাই সেসব কাপড় টাপড় কেঁচে বা ছেড়ে আবার নতুন বা শুদ্ধ কাপড় পড়ে আগে দোড়গোড়ায় সব জল দিতে হয় ঘরের দরজার সামনে সামনে একটু জল ছড়িয়ে তারপরে পদিপ জেলে একটু সাতটার দিকে পদিপ দেখিয়ে ঠাকুরকে ধর তোর আমি এরকমই করি আমরা এরকমই শিখেছি শশুড় বাড়িতে তো এই শিখেছি। তারপরে বাপের বাড়িতেও দেখতাম তখন কী হত জানো ঝড় জল হলে তখননা চাল ধোয়ার তাকে এর সে এখন তো আমরা। আহ থালা মানে এ তো বাটিতে চালও তো এখন দেখি না এক cup দেড় cup চাল রান্না হয় আর তখন তো পোয়া কুনকে বলত কুনকে এরম আড়াইশ কুনকে মানে আমরা বাইশ তেইশ জন লোক ছিলাম একটা সংসারে। তো তা ধুজনি ছিল ফুটো ফুটো বালতির মত থাকত বড় বালতি না ছোট বালতি টিনের টিনের থাকত সেটা হ্যাঁ আর তার গায়ে না ওই কাটা কাটা থাকত কাটা কাটা। তো মানে ফুটো ফুটো আরকি তলা থেকে গা অব্দি ফুটো ফুটো থাকত চাল নি চালটা পরবে না অথচ জলটা বেরিয়ে যাবে। হ্যাঁ ছাকনির মত সেইরকমে চাল ধুয়ে ভাত রান্না হত তো সন্ধ্যে বেলা ধর কোনোদিন এই কালবৈশাখী টালবৈশাখী ঝড় জল হল প্রদীপ নিয়ে আমাদের তো বাহরে তুলসি তলা তুলসি মঞ্চ গাড়ছি বাইরে ঘরের বাইরে তো সেই ঘরে তুলসি মঞ্চ কিন্তু সন্ধ্যে হবে তো ওই হাওয়া দিলে সন্ধ্যে টা তালে পদীপটা তো নিভে যাবে তখন কী করত ওই ধুজনির ভেতরে পদীপটা নিত নিয়ে আর ওই ঠাকুরের কাছে গিয়ে ধুজনির ভেতরে হাতটা দিয়ে পদীপের শিখাটা নিয়ে এরম মাথায় ঠেকিয়ে পণাম করত আরকি।

হ্যাঁ এখন আর ওইসব নেই ধুজনি ফুুজনি কেউ জানেই না আমরা জানতাম জান না তো বটেই

ওই কাপড় ফাপড় ছেড়ে দোর গোড়ায় দোর গোড়ায় একটু জল দিয়ে পদীপ জ্বেলে পদীপ দেখিয়ে ধুপ দিয়ে আমি ঘন্টা বাজাই ধুপটা ঠাকুরের কাছে আরতির মতন করে সব ঠাকুরের কাছে আরতির মত একটা মন্ত্র আমি মানে একটা স্তব করি এই প্রলয় কর্তা তুমি ভগবান এখন তো ঠিক আহ মনে করতে হবে আমায় হ্যাঁ সন্ধ্যে বেলার জিনিস তো এখন হ্যাঁ হ্যাঁ ওইটারে তো অনেকটা অনেকটাই আছে ওটা ওই সন্ধ্যে দিতে দিতে ঘুরতে ঘুরতে আমার ও মন্ত্রটা স্তবটা হয়েই যায়। তারপরে আমরা তো দীক্ষা নিয়েছি গুরুর কাছে তাও প্রদীপ জ্বেলে শাখ বাজিয়ে আমি একটু দীক্ষা মন্ত্র যপ যপ করে ঠাকুর প্রনাম করে হ্যাঁ আমি দুবেলাই করতাম না না সবাই তিনবেলা করে কত যপ করে অত হাজার যপ করে কেউ দুহাজার তিনহাজার যপ যত করবে তত ভালো। আমরা তো পারি না আমরা এই সামান্য হ্যাঁ যপের মাধ্যমে মনসংযোগ বাড়বে যপ যত তোমার মন বসুক আর না বসুক এরম যপ করতে করতে মা সারদা বলেন যে এরম যপ করতে করতে মন না দিলেও মনটাকে বেশ করে মানে ভালো করে ঠাকুরের চরণে সুক্ষ্ম সুতো দিয়ে রামকৃষ্ণ বলেছেন সুক্ষ্ম সুতি দিয়ে নারায়ণের চরণে মনটা বেঁধে রাখবি ঠাকুরকে ডাকবি। হ্যাঁ মনটাকে ঠিক রাখতে হবে মনটা টেনে আনবি মন যায় না ওনারাও বলেছেন যপ করতে কী কারো ভালো লাগে ভালে লাগে না কিন্তু মন টাকে টেনে ঠাকুরের চরণে আনতে হবে বসাতে হবে । এই রকম করতে করতে করতে করতে অভ্যেস হয়ে যাবে যে যত করতে পারবে তার তত ভালো আমরা আর কতটুকু পারি ওই সন্ধ্যে বেলায় একটু করি তুমি তো দীক্ষা নেও নি তো এখনও। দীক্ষা নিয়ে নেবে এবার দীক্ষা নিয়ে নেবে দীক্ষা নেবে দীক্ষাটাই একটু আসল গুরুই রাস্তা দেখিয়ে দেন যপ করতে হবে এই সংসারি মানুষরা তো আর অত ঠাকুর দেবতা নিয়ে সব

তারা সংসার করে যেটুকু সময় ঠাকুরের কাছে যেতে পারবে সেটুকু সময়ই লাভ তাদের সেটাই ভালো সেটাই হচ্ছে আসল। সব কাজ করে ঠাকুরের কাছে যে~ যাচ্ছ একটু ঠাকুরের বসছো সময় বার করে। সেটাই ভাল সেটাই লাভ । যাক অনেক কিছু জানতে পারলাম মা ঠিকাছে মা অনেক কিছু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 তিনি উনবিংশ শতাব্দীর বাংলা নাটকের শ্রেষ্ঠ রূপকার ছিলেন, দীনবন্ধু মিত্র হিন্দু সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে প্রহসন রচনা করেও খ্যাতি অর্জন করেন। সমাজের সাধারণ মানুষ সম্বন্ধে বাস্তব অভিজ্ঞতা এবং তাদের প্রতি সহানুভূতিই দীনবন্ধু মিত্রের রচনার প্রধান প্রেরণা। চাকরিসূত্রে দেশ-বিদেশ ঘুরে বহু লোকের সঙ্গে দীনবন্ধু মিত্রের পরিচয় হয়। সেই অভিজ্ঞতা তাঁর নাটকের চরিত্র সৃষ্টিতে দীনবন্ধু মিত্রর বিশেষভাবে সাহায্য করে। নীলদর্পনের স্রষ্টা দীনবন্ধু মিত্রের একটি সংক্ষিপ্ত জীবনী। দীনবন্ধু মিত্রর জীবনী বা আত্মজীবনী বা জীবন রচনার সম-সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। দীনবন্ধু মিত্রে এর শিক্ষা জীবন সম্পর্কে আলোচনা করো।

প্রবর্তক পৌরাণিক বা ঐতিহাসিক নাট্যরচনার পথে না গিয়ে বাস্তবধর্মী সামাজিক নাট্যরচনায় মনোনিবেশ করেন। এই ধারায় দীনবন্ধু মিত্রই হয়ে ওঠেন পরবর্তীকালের নাটক, নাট্যকারদের

দীনবন্ধু মিত্রের কর্মজীবন সম্পর্কে আলোচনা কর।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 ঈশ্বর গুপ্তের শিষ্যদের মধ্যে দীনবন্ধুই মিত্র সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। দীনবন্ধু মিত্রের পথ কবিতা উম প্রথম উম কোন কবি প্রথম কবিতার নাম কি ছিল?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 হাস্যরসে যে অধিকার তাহা গুরুর অনুকার ঈশ্বরচন্দ্র সাম্পাদিক সাপ্তাহিক সাধুররঞ্জন পত্রিকায় দীনবন্ধুর প্রথম কবিতা মানব চরিত্র প্রকাশিত হয়। দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ -টি কাব্যগ্রন্থের নাম? দীনবন্ধুর উল্লেখ্য যোগ্য কাব্যগ্রন্থের মধ্যে সুরধনী কাব্য এবং দ্বাদশ কবিতা অন্যতম। এছাড়া গল্প রচনায় ও দীনবন্ধুর মিত্রর মননশীলতার নাট্যকার নাট্যকার রূপেই তার বিশেষ খ্যাতি পরিচিতি এবং প্রতিষ্ঠার পরিচয় দিয়েছেন। দীনবন্ধু মিত্রের নাট্যকার রূপের আবির্ভাবগুলি ব্যাখ্যা করো। গল্প কবিতা উপন্যাস রচনায় সিদ্ধহস্ত হলেও দীনবন্ধু মিত্র মূলত নাট্যকার হিসেবে দীনবন্ধু মিত্রের আবির্ভাবের ফলে সাধারণ রঙ্গালয়ের দ্বারােন- দ্বারােন্মােচন সহজে সম্ভব হয়ে ওঠে। শুরু হয় বাংলা নাটকের ইতিহাসে এক উজ্জ্বল নতুন অধ্যায়। বাংলার নাটক রাজপ্রাসাদ থেকে মুক্তিলাভ করে চলে আসে খেটে যাওয়া মধ্যবিত্তের নাগালের মধ্যে নাট্য ইতিহাসে এই বিপ্লব ঘটে সতেরোশো বাহাত্তর সালের ডিসেম্বর মাসের সাত তারিখে। দীনবন্ধু মিত্রের রায়বাহাদুর উপাধি সম্পর্কে এর কিছু আলোচনা করো। Bagbajar amateur theatre national theatre নাম ধারণ করে রায়বাহাদুর দীনবন~দীনবন্ধু মিত্র বিরচিত বিখ্যাত নীলদর্পণ মঞ্চস্থ করে এই তারিখে। নীলদর্পণ মঞ্চস্থ করে national theatre যে জনসন্মত জনপ্রিয়তা লাভ করে তা বাংলার নাট্যরচনা ও মঞ্চর- মঞ্চচর্চাকে বিশেষ করে ব্যাপকভাবে প্রভাবিত ও উৎসাহিত করতে সমর্থ হয়।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 বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নাটক হিসাবে আজও বিবেচিত ও সমাদৃত। নীলকরদের বীভৎস অত্যাচার ও নির্যাতনে লাঞ্ছিত অপ-অপমানিত দেশবাসী ও চাষীদের দুরবস্থার এই নাটক তিনি লেখেন আঠারোশো ষাট সালে। বাংলাদেশে বহুবার বহু মঞ্চে নাটকটি অভিনীত হয়েছে এবং হচ্ছে। নাটকটির আবেদন চিরায়ত। তাঁর রচিত অন্য দুটি নাটক সধবার একাদশী সধবার একাদশী জামইবাড়ির উচ্চাঙ্গের সামাজিক নাটক। আঠেরোশো একষট্টির মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণ, এর ইংরেজি Indigo planting mirror দীনবন্ধু মিত্রের আরো উল্লেখযোগ্য নাটক -ওক রয়েছে। সেগুলি কি? দীনবন্ধু মিত্র তাঁর আরাে যে, যেসব নাটকে সমকালীন রুচি ও জীবন শোধের, জীবনবােধের বাস্তব চিত্র ফুটিয়ে তােলার জন্য স্মরণীয় হয়ে আছে তার মধ্যে নবীন তপস্বিনী

দীনবন্ধু মিত- দীনবন্ধু মিত-দীনবন- দীনবন্ধু মিত্রের জন্ম কবে হয়েছিল? দীনবন্ধু মিত্রের জন্ম হয়েছিল আঠেরোশো তিরিশ সালে। দীনবন্ধু মিত্রের পিতার নাম কী ছিল?

দীনবন্ধু মিত্র কত সালে রায়বাহাদুর উপাধি পান করেন?

দীনবন্ধু মিত্রের জন্মস্থান কোথায় ছিল? দীনবন্ধু মিত্রের জন্মস্থান ছিল চৌবেরিয়া উত্তর চব্বিশ পরগণার জেলা, british ভারত।

দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য রচনাবলী কী, কী কী? দীনবন্ধু মিত্রের উল্লেখ্য যোগ্য রচনাগুলি হলো নীলদর্পণ, নবীন তপস্বিনী, সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, জামাই বাড়ি, কমলে কামিনী, দ্বাদশ কবিতা, সুরধুনী কাব্য।

দীনবন্ধু মিত্রের উল্লেখ্য যোগ্য কাব্যগ্রন্থের নাম সুরধনী কাব্য। দীনবন্ধু মিত্রের প্রথম কবিতার নাম কী ছিল? দীনবন্ধু মিত্রের প্রথম কবিতার নাম মানব চরিত্র।

দীনবন্ধু মিত্র একলা নভেম্বর আঠেরোশো তিয়াত্তর সালে । দীনবন্ধু মিত্রের শিক্ষাজীবন সম্পর্কে কিছু আলোচনা করো।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 লং সাহেবের অবৈতনিক ইংরেজি school -এ ভর্তি হন, এই school -এই তিনি দীনবন্ধু মিত্র নাম ধারণ করেন বলে অনেকের অভিমত। দীনবন্ধু মিত্রর জীবন সম্পর্কে কিছু উদাহরণ দাও ।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

দীনবন্ধু মিত্রের কর্মজীবন সম্পর্কে কিছু আলোচনা করো। ছাত্রাবস্থায় দীনবন্ধু মিত্র কবিতা লেখা শুরু করেন, সেই সূত্রে কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের সঙ্গে তাঁর পরিচয় হয় এবং তিনি তাঁর শিষ্যত্ব গ্রহণ করেন।

দীনবন্ধু মিত্র রায়বাহাদুর উপাধি কবে লাভ করেন? দীনবন্ধু মিত্র রায়বাহাদুর উপাধি লাভ করেন আঠেরোশো এক- একাত্তর সালে।

এবং অজয় দেবগন। এটি ভারতের দুই জনো অভিনেতা স্বাধীনতা যোদ্ধার বাস্তব ব্যক্তি আল্লুরি সিতারামারাজু এবং কমরাম ভীমকে কেন্দ্র করে একটি কল্পিত গল্প গড়ে তোলে, যারা ব্রিটিশ রাজবংশ এবং হায়দ্রাবাদের নিজামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। চলচ্চিত্রের গল্পটি তাদের স্ব-নিষিদ্ধ নির্বাসনের সময় তাদের জীবনের একটি কাল্পনিক পুনরুদ্ধার। রাজামৌলি, রাম রাজু এবং ভীমের জীবনের গল্পগুলি জুড়ে এসেছিলেন এবং তাদের মধ্যে কাকোতালীয় ঘটনাগুলিকে সংযুক্ত করেছিলেন, কল্পনা করতেন যে তারা মিলিত হলে এবং বন্ধুত্ব করলে কী হত। cinema টি আনুষ্ঠানিকভাবে march দুই হাজার আঠারোতে ঘোষণা করা হয়েছিল। cinema টির প্রধান photographynovember দুই হাজার আঠারো সালে হায়দ্রাবাদে শুরু হয়েছিল এবং COVID nineteen মহামারীজনিত বিলম্বের কারণে august দুই হাজার একুশ পর্যন্ত অব্যাহত ছিল । ইউক্রেন এবং বুলগেরিয়াতে কিছু sequence shoot করে- ছবিটি ভারত জুড়ে ব্যাপকভাবে shoot করা হয়েছে । ছবিটির sound এবং score এবং সম্পাদনা করেছেন এ. শ্রীকর প্রসানদ । সাবু সিরিল চলচিত্রের প্রযোজনা designer যখন- ভি. শ্রীনিবাস মোহন visual effect তত্ত্বাবধান করেন। পাঁচশ পঞ্চাশ কোটি অর্থাৎ- বাহাত্তর মিলিয়ন বাজেটে তৈরি, RRRcinema টি এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় চলচ্চিত্র । চলচ্চিত্রটি প্রাথমিকভাবে ত্রিশ এ july দুই হাজার কুঁড়িতে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য নির্ধারিত ছিল, যা নির্মাণ বিলম্ব এবং মহামারীর কারণে একাধিকবার স্থগিত করা হয়েছিল। RRR

RRR একটি ভারতীয় চলচ্চিত্রের দ্বারা সর্বোচ্চ opening day record করেছে। ছবিটি বিশ্বব্যাপী, বারোশো কোটি ভারতীয় মুদ্রা অর্থাৎ একশো পচাত্তর- millionUSdollar আয় করেছে। একটি ভারতীয় চলচ্চিত্রের জন্য বেশ কয়েকটি box office record স্থাপন করেছে, যার মধ্যে তৃতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র এবং

চারশো পনেরো কোটি ভারতীয় মুদ্রা অর্থাৎ বাহান্ন US dollar আয় করেছে RRR রাজামৌলির নির্দেশনা, লেখা, cast এর অভিনয় বিশেষ করে রামা রাও এবং এবং চরণের sound track, background-score, action, sequence, cinematography, editing এবং visual effect এর জন্য সর্বজনীন প্রশংসা পেয়েছে। অন্যান্য প্রশংসার মধ্যে, RRR হল তৃতীয় ভারতীয় চলচ্চিত্র এবং প্রথম তেলেগু চলচ্চিত্র যা golden globe এ সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র সহ মনোনয়ন পেয়েছে এবং নাটু নাটু গানটির জন্য সেরা মৌলিক গান জিতেছে । national board of review কর্তৃক চলচ্চিত্রটিকে বছরের সেরা দশটি চলচ্চিত্রের একটি হিসেবে বিবেচনা করা হয়। উনিশশো কুঁড়ি সালে, ব্রিটিশ গভর্নর স্কট এবং তার স্ত্রী ক্যাথরিন- আদিলাবাদ পরিদর্শন করেন। এবং গুণ্ডি জনগণ জনগণ এর অন্তর্ভুক্ত একটি মেয়েকে উদ্ধার করতে, উপজাতির রক্ষক কুমরম ভীম তার লোকদের নিয়ে দিল্লীতে আসেন। হায়দ্রাবাদের নিজামাতে পটের অফিসকে ভীমের mission সম্পর্কে সতর্ক করেন। পুলিশ অফিসার আল্লুরি সিতারাম রাজু- পদোন্নতি পাওয়ার জন্য ভীমকে ধরার challenge গ্রহন করেন। তিনি স্বাধীনতা কর্মীদের একটি সভায় যোগ দেন এবং স্কটকে হত্যার প্রস্তাব দেন। তাদের লক্ষগুলি সারিবদ্ধ বলে মনে হচ্ছে। ভীমের সহযোগি লাছুরামকে তাদের সাথে যোগ দিতে বলে। যাইহোক রাম একজন পুলিশ অফিসার বুঝতে পেরে সে পালিয়ে যায়। লচ্ছু ভীমকে এই বিষয়ে বলে, যে তাকে লুকিয়ে রাখতে হবে। রাম এবং ভীম ঘটনাচক্রে মিলিত হন।

জেনির আমন্ত্রনে ভীম গভর্নরের প্রসাদে যান। এবং নিরবে মাল্লির সাথে দেখা করেন। তাকে উদ্ধারের আশ্বাস দেন। রাম ঝুঁকে- তাদের নেতার ঠিকানা জিজ্ঞাসা করতে গুল্লি করে~ করেন, কিন্তু বৃথা হন। রাগচুট্টি সাধারণ শঙ্খচুর শাঁখ ধরে, রামের দিকে ছুঁড়ে দেয়। রাচ্ছু রামকে- সতর্ক করে যে এই কামড় তাকে এক ঘন্টার, মধ্যে anti-venom ছাড়াই মেরে ফেলতে পারে। যা শুধু মাত্র গোন্ডদের কাছে পরিচিত। রাম ভীমের কাছে- তারপর খুঁজতে পান যে তিনি, তার সাথে আচরণ করেন, ভীম রামের কাছে, স্বীকার করে তার mission প্রকাশ করে। ভীম এবং তার লোকেরা- বন্যপ্রাণি ভর্তি একটি ট্রাক ট্রাক নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করে। ভীম তাদের প্রাসাদের রক্ষীদের উপর, ছেড়ে দেয়। যাইহোক রাম তাকে পুলিশ অফিসার হিসাবে বাধা দেয়। ভীম তাকে গ্রেফতার না করার জন্য অনুরোধ করে কিন্তু রাম নড়লেন নাহ। রাগান্বিত ভীম রামের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং প্রাসাদের দেওয়ালে আরোহণ করতে যান। রাম তাকে থামায় যখন স্কট মল্লিকে- point blank range এ জিম্মি করে যার ফলে ভীমের আত্মসমর্পন হয়। ভীমকে ধরার জন্য রামকে বিশেষ officer হিসাবে পদোন্নতি দেয়া হয়। রামের বাবা ভেঙ্কটা~ রামারাজু বিদ্রোহ করেছিলেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে তার জীবন উৎসর্গ করেছিলেন। রামের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে তিনি বিদ্রোহে অংশ নেয়া পর্য~ প্রত্যেক ব্যক্তির কাছে অস্ত্র সরবরাহ করবেন। ভীমকে প্রকাশ্যে মৃত্যুদণ্ডের মার্ধ্যমে মৃত্যু নিশ্চিত করা হয়। স্কট প্রস্তাব দেয়, যদি সে নতজানু হয়। কিন্তু ভীম- রামের দেওয়া প্রহার করা সত্ত্বেও প্রত্যাখান করে। ভীমের গান মানুষকে বিদ্রোহ করতে অনুপ্রাণিত করে এবং officer রা তাকে নিয়ে যায়। ভেঙ্কটের বন্ধু ভেঙ্কটেশশোরেলু লু রামকে জানায় যে অস্ত্র বাজেয়াপ্ত করার তার লক্ষ্য পূরণ হতে চলেছে যেহেতু তাকে অস্ত্রের চালানোর দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। রাম অবশ্য তার কাজের জন্য দোষিবোধ করেন এবং ভীম ও মল্লিকে বাঁচাতে অগ্রাধিকার দেন। তিনি স্কটকে তার পরিকল্পনার অংশ হিসেবে-

যখন রাম তাকে বাঁচাতে নল্লির মাথায় গুলি করে এবং একজন প্রহরীকে হত্যা করে। এইটাকে আক্রমন বলে ভুল বুঝে ভীম রামকে মারধর করে এবং- নল্লির সাথে পালিয়ে যায়। কয়েকমাস পরে ভীম এবং তার লোকেরা আথ্রাসে লুকিয়ে থাক~ আছে কিন্তু ব্রিটিশ বাহিনী সেখানে পৌছায়। সীতা বিপদ টের পান এবং মিথ্যা বলে ব্রিটিশদের তাড়িয়ে দেন যে জায়গাটিতে small pox এর প্রাদূর্ভাব দেখা দিয়েছে। সীতা হলেন রাম এর চাচাত ভাই। এবং বাগদত্তা যিনি~ জিনিই ভীমকে বলেন যে রামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কারণ তিনি তার সেরা বন্ধুকে বাঁচাতে- ব্রিটি~ ব্রিটিশদের বিরুদ্ধে গিয়েছিলেন। ভীম Hello কী খবর?

কই সবাই শীতের জামা কাপড় পরে ঘুরছে ঠাণ্ডা লাগছে আমিও তো আজকে ইয়ে পরে গেছিলাম jacket পরে গেছিলাম।

কোথায় jacket? হুম। বেরোবে না নাহলে পাহাড়ে যেসব পরে যায় ওইসব পরে বেরোবে।

Cake হ্যাঁ ওই JIO store এও আজ cake ছিল দেখলাম।